দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে এবং তার সামনে বনাঞ্চল এবং তার সামনে একটা ছোট পূর্ব আ কোনো অব অ অ্যান্টিক জি-জি-জিনিস বলে মনে হচ্ছে একটা পাহাড় টাইপ -এর।

ডানদিকে একটা রিক্সা ভ্যান রিক্সায় একটি লোক লাল জামা পরে বসে আছে। সামনে একটা মারুতি বা এই ধরণের কোনো গাড়ি রয়েছে বলে দেখা যাচ্ছে ।

যার ভেতরে মনে হচ্ছে কোনো কমপ্লেক্স আছে বা কোনো মানুষের বসবাস আছে সামনে একটা বড়ো গাছ পুরোনো যেই গাছটা অনেক দিনের পুরোনো বলে মনে হয় এবং অন্যান্য ছোটো খাটো গাছ ও সামনে দেখা যাচ্ছে কোনো মানুষ নেই ।

সামনে দেখি আই.ডি. বি. আই. একটা এ.টি.এম. কাউন্টার এবং আই. ডি. বি. আই. কাউন্টার -এর সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ভে ভেতরে যিনি টাকা তুলছেন বলে আমার বিশ্বাস বা টাকা উম জমা করছেন এরকম কিছু একটা হবে ।

স্টেট_ব্যাঙ্ক_অফ_ইন্ডিয়া আরএকটা বড়ো কাউন্টার সামনে গ্লাস ডর বড়োতার ফনট এ দারানো এ একটা মোটরসাইকেল তার ডানদিকের সাইন বোর্ড দেখছি যে সাইন বোর্ড -টার--

একটা লাল গাড়ি ছোট তিন চাকার দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটা খুব স্পিড . আমরা জানি এবং এটা একটা খোয়ার রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে। গাড়িটার পেছনে একটা গ্রীন কালার -এর সুন্দর বাড়ি।